এখন গিয়ে ও একটু একটু কথা বলতে পারে। উম মানে সবার আগে ডাক্তাররা দেখে যে কথা বলতে পারছে না মানে সবার আগে কান ঠিক করে শুনতে পাচ্ছে হ্যাঁ ওইটা আগে সবার আগে ওরা দেখে কারণ শুনতে না পেলে ওরা তো মানে বলতে কি করে হয় বুঝতে পারে না। হ্যাঁ,

হ্যাঁ সেটা তো অবশ্যই। তার সঙ্গে আমাদের এখন দৈনন্দিন যা জীবন যাত্রার ধরণ হয়ে দাঁড়িয়েছে তাতে মানে কেউ কেউ অতিরিক্ত আহ ভাবে স্বাস্থ্য সচেতন হয়ে বেশি শরীর সচেতন হয়ে যাচ্ছে যার জন্য হঠাৎ করে সে এতই মানে ব্যাম করতে শুরু করলো হঠাৎ করে তাতে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আবার কারোর কারোর ওইদিকে কোনো নজরই নেই সে এতই মানে উল্টো পাল্টা খেয়ে যাচ্ছে তারপর গিয়ে সেটাও সমস্যা হটাৎ করে শরীর সচেতন হয়ে যাওয়াটাও সমস্যা আবার একেবারে মানে সচেতন না হওয়াটাও সমস্যা দুদিকেই সমস্যা।

সেটাই মানে আমি আহ কিছুই করতে, করছি না আমি আহ এদিকে খেয়েও যাচ্ছি উহ উল্টো পাল্টা অস্বাস্থ্যকর সমস্ত খাওয়া এ সমস্ত আমি বন্ধও করছি না আবার এদিকে আমি কোনো রকম ব্যাম করছি না বা হাঁটা চলা কোনো কিছুর মধ্যেই আমি নেই। তাতেও যেমন সমস্যা আবার কেউ হঠাৎ করে মনে করলো যে কালকেই আমাকে দেখতে খুব সুন্দর হতে হবে তার জন্য, এখনই আমাকে জিমে যেতে হবে। জিমে গিয়ে খুব সুন্দর একখানা চেহারা করে ফেলতে হবে। এই আশি কেজি থেকে হঠাৎ করে আমাকে আঠেরো কেজি করে ফেলতে হবে আর কি।

তারপরে বাড়িতে আর সবার শরীর কেমন আছে? হ্যাঁ সেই হচ্ছে গিয়ে সমস্যা সব কিছুর মধ্যে একটা মানে কি বলবো যেটা বললাম আর কি হঠাৎ করে কিছু বেশি করে ফেলাটাও বেশি ভালো নয়। আবার না করাটাও ভালো নয়

সেটাই আর মানে শুধু মাত্র হাঁটা আর একটুখানি মানে স্বাভাবিক খাওয়া দাওয়া যদি ঠিক মতন করা যায় তাহলেও কিন্তু আহ অনেকটাই সুস্থ থাকা যায়। আর বাড়িতে তো হম না বল কি বলছিলি তারপর আমি বলছি।

সেটাই আসলে দেখ যে রোগ গুলো আমাদের হাতে নেই। যেগুলো আমাদের মানে কি বলবো জন্ম সূত্রে পাওয়া যেগুলো আছে সেই গুলো তো আমাদের কিছু করণীয় নেই। কিন্তু যেটা আমাদের হাতে আছে। যেমন একটা স্বাভাবিক সুস্থ জীবন যাপন করা বা খাওয়া দাওয়া ঠিক মতন তেল মশলা কম খাওয়া ফল খাওয়া সবজি খাওয়া এগুলো আমাদের হাতেই আছে। তো,

না তা হলেও একটা কি বলতো মানে আহ যার আর কি আহ মানে এটা একজনের এক, একজনের পুরো যদি দায়িত্বের মধ্যে থাকে সবার খাওয়া দাওয়া কে কি খাবে এটা যার দায়িত্বে থাকে না এটা আমি দেখেছি এটা সব বাড়িতে কখনো সম্ভব হয় না। এটাও জানা কথা কিন্তু এরকমও আমি দেখেছি। যৌথ পরিবার যে আর কি খাওয়া দাওয়া সমস্ত ব্যাপারে তদারপ করে। সে কিন্তু ওই কার কোনটা পছন্দ সে তাকে সেটাই দিচ্ছে কিন্তু তার সঙ্গে যেটা তার খাওয়া উচিত সেটার সঙ্গে যেটা সে খেতে ভালোবাসে দুটোকে balance করে দিচ্ছে। তাতে কি হচ্ছে, যে একেবারে তার টাও হলো আর আহ ওনারটাও হলো আর কি যে তোমার শরীরটাও রইলো স্বাদটাও রইলো এটাই হয়েছে। কিন্তু এইটা আবার সবার জন্যে সম্ভব আজ কালকার, দিনে হয় না কারণ office রয়েছে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,

সেটাই, সেইটাই একটা সমস্যা হয়ে যাচ্ছে আর কি একটা তোর আহ দুটোকে balance করা ওই যেটা আমি একটু আগে বললাম যে আহ উম ব্যাম করাটাও মানে করা আর না করা দুটোর মধ্যে balance করাটা খুবই দরকার বেশি করেও শরীর খারাপ হবে আবার না করলেও তাই সমস্যা। ওই জন্যই আর কি,

হ্যাঁ সেটাই হ্যাঁ সেটাই ওটার জন্যই তো এখন আর খাওয়া দাওয়া মানে এটা একটা খুব বড়ো একখানা কি বলবো সমস্যার জায়গা আজ কালকার দিনে খাওয়া দাওয়া কারণ

না রে মানে উম ঘরে বসে থাকলে পরেও তাকেও যেরকম করতে হচ্ছে মানে ধর যারা খালি ঘরের কাজই করছে তাদের জন্যেও কিন্তু এই যে সবার পেছনে যে দমটা তাকে দিতে হয় তার জন্য কিন্তু আমি এরকমও দেখেছি, মানে গৃহবধূ মানে এমনি কিছু তথা কথিত বাইরে যায় না। কিন্তু এতো তার সারা দিনের কাজের চাপ সকলকে যে দেখে রাখা সব কাজ গুলো সামলে করা এটা তো আরো কঠিন কাজ।

এইটা তো একটা ব্যাপারই কারণ হচ্ছে আমরা আজ করবো কাল করবো করে যে কাজ গুলো কঠিন সে গুলোকে সব সময় আহ পেছোতে থাকি আর কি। আর যেগুলো সমস্ত আমাদের কাছে মানে যতই ভুলভাল লোভনীয় কাজ হোক না কেন সেগুলো আমরা এক্ষুনি করে ফেলি। আর যে কাজ গুলো সকালে শুধু মাত্র হাঁটতে যাওয়া হবে এইটা ঠিক কাল থেকে ভালো খাবার খেতে হবে হম হম,

হ্যাঁ সেটাই আমার মানে আমার বৌদিরও যে প্রচন্ড সুগার ওকে ডাক্তার বাবু প্রত্যেকদিন অন্তত পক্ষে আধ ঘন্টা হাঁটতে বলেইছে। হ্যাঁ ভীষণ খালি ওষুধ খেয়ে আর খালি খাবার খেয়ে হয় না। ওটা দুদিকে সবটাই আর কি আহ মানে সমান ভাবে করতে হবে ওষুধ ও চাই খাবার ও চাই তার সঙ্গে, আহ ওই আর কি যে টুকুনি ব্যাম আর কি হাঁটাটা তো ব্যামের জন্যই করতে বলা হয়। আর একটুখানি ফল বা শাক সবজি মরসুমে সেইটা কিন্তু খাওয়া ভীষণই দরকার এটা আমরা খেতে চাই না

সম্ভবনা সেই গুলোরই প্রতিশোধক থাকে। মানে বেশির ভাগ ক্ষেত্রেই তাই যেমন,

সেই হ্যাঁ হ্যাঁ না না

সেটাই না না এটা এখন একটা খুব আহ মানে বড়ো সমস্যা হয়ে গেছে বাচ্চাদের খাওয়া দাওয়া এখন ঠিক ঠাক করে না মানে খাওয়ানোটাই একটা বড়ো challenge এর ব্যাপার আর কি? যে তাদের ঠিক মতো স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করানো। করবে না এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তাদেরকে ঠিক করে না খাওয়ালে ক্ষতিটা যে তাদেরই সেটা তো তাদের আর তখনও বোঝার মতন বয়েস নেই। যে কারণে একটা সমস্যা আর কি তাও এ সমস্তর মধ্যেই চলতে হবে কিন্তু,

এই আর কি সব কিছু নিয়েই এখন আমাদের তো আহ চলতে তো হবেই সমস্যাও থাকবে তার সঙ্গে সমাধান নিজেদের মতন করে নিজেদের বানিয়ে নিতে হবে। খাওয়া দাওয়ার সমাধান সব হ্যাঁ তোরাও সব ভালো থাকিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চল হ্যাঁ ভালো থাকিস। Hello যে topic টা নিয়ে আমি কথা বলবো এখন সেটা হচ্ছে একটা ফলের topic অর্থাৎ ফল। ফল কিন্তু আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এ ফলের উপকারিতা কিন্তু বিভিন্ন রকম আছে। আমরা যারা প্রধানতঃ গ্রামে বাস করি এ গ্রামে কিন্তু আমাদের বিভিন্ন রকম ফল উৎপাদন হয়। যেখানে আম, জাম, কাঁঠাল, কুল, লিচু, বিভিন্ন রকম ফল কিন্তু আমাদের এ গ্রামে আমরা পেয়ে থাকি। কিন্তু এই ফলের কিন্তু বিভিন্ন রকম উপকারিতা রয়েছে। এই ফল বর্তমানে আমাদের শরীরে বিভিন্ন খনিজ পদার্থ, প্রোটিনের চাহিদা কিন্তু মিটিয়ে থাকে কিন্তু এখন যে ফলগুলো আমরা বাজার থেকে কিনে খাই সেইগুলো কিন্তু বিভিন্ন রকম ভেজাল থাকে সেখানে এবং বিভিন্ন রকম যে উম chemical use করে সেই ফলগুলোকে hybrid hybrid আকারে বানিয়ে কিন্তু market এ ছাড়া হচ্ছে অর্থাৎ

ভালো ফল একমাত্র গ্রামের চাষীরা কোনরকম chemical ছাড়া যেগুলো তৈরি করে থাকে সেইগুলোই হচ্ছে সঠিক মানের ভালো গুণগত মানের ফল যেগুলো খেলে শরীরের কোন রকম ক্ষতি হয়না। কিন্তু maximum ক্ষেত্রে বাজার থেকে যে ফলগুলো আমরা কিনে খাই সেই ফলগুলো কিন্তু বিভিন্ন chemical দিয়ে তৈরি করা থাকে বিভিন্নরকম medicine দেওয়া থাকে সেই ফলে। যার ফলে সেই ফলগুলো যখন আমরা আমাদের খাবারের সঙ্গে খাই তখন কিন্তু আমাদের শরীরে বিভিন্নরকম রোগ বাসা বাঁধতে পরে। অর্থাৎ, ফল যখন আমরা কিনবো, আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সেই ফল যেন সবসময় টাটকা আহ এবং কোনরকম chemical ছাড়া সে ফল যাতে আমরা পাই। তো তার জন্যে যে বরফ দিয়ে যে ফলগুলো বাইরে থেকে আমদানি করা হয়, সেই ফল কেনা উচিত না সবসময়ই লক্ষ্য রাখতে হবে যে গ্রামের যে ফল অর্থাৎ চাষিদের যে ফলগুলো চাষীরা মানে কোনরকম ভাবে chemical ছাড়া যেগুলো সঠিকভাবে তৈরি করা হচ্ছে, যে আম, জাম, কাঁঠাল সমস্তরকম গুলো যে ফলগুলো আছে সেগুলো যে সঠিক মানের যেগুলো ফল আছে সেই ফলগুলোকে আমাদের খাওয়া উচিত। গ্রামের ফল বলতে আমার যেটা সবথেকে প্রিয় ফল সেটা হচ্ছে আম। গরমের season -এ এই বিভিন্ন জাতের আম আমাদের গ্রামাঞ্চলে পাওয়া যায়। তো সে আম হচ্ছে আমার সবথেকে প্রিয় ফল, এছাড়া আপেল

পেয়ারাতেই কিন্তু প্রচুর পরিমাণে calcium থাকে অর্থাৎপেয়ারা খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব ই ভালো এবং এই পেয়ারা আমাদের গ্রামাঞ্চলেও তৈরি হয়, গ্রামাঞ্চলেও তা পাওয়া যায় তো বিভিন্ন জাতের পেয়ারা কিন্তু রয়েছে।

যেগুলো medicine -এর মাধ্যমে আকারে বড় করা হচ্ছে ফল গুলোকে । তো এগুলো কিন্তু এই ধরণের ফলগুলো খাওয়া কিন্তু একদম ই উচিত না। এইগুলো শরীরের প্রচণ্ড ক্ষতি করে। কিন্তু যে ফলগুলো আমরা সরাসরি গাছের থেকে গ্রামাঞ্চলে হোক বা যেকোন জায়গা থেকে হোক যেগুলো সরাসরি artificial ছাড়া সঠিকভাবে গাছে যে ফলগুলি তৈরি হয় সেই ফলগুলোই কিন্তু আমাদের শরীরের পক্ষে সব থেকে বেশি উপকারী এবং কিছু কিছু ফল আছে যে গুলো বাইরে থেকে আমদানি করা হয়, যেগুলো আমাদের দেশে বা যেগুলো আমাদের West Bengal এ সচরাচর হয়না। যেমন চেরি ফল যেগুলোকে আমরা বলি এগুলো কিন্তু সব জায়গায় হয় না। তারপর কাজুবাদাম কাজুবাদাম কিন্তু বিভিন্ন জায়গা থেকে সব রাজ্য সমান ভাবে উৎপন্ন হয় না বা সব মাটিতেও হয়না। সেইজন্যে কাজুবাদাম কিন্তু দামেও খুব বেশি । ভালো জাতের ভালো মানের কাজুবাদাম এর দাম অনেকটাই বেশি কারণ এই কাজুবাদাম কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু অন্যান্য যে ফল গুলো আছে যেমন আপেল এর ক্ষেত্রে, আপেলও কিন্তু সব জায়গায় থেকে কিন্তু পাওয়া যায় না, বা সব জায়গায় উৎপন্ন হয় না। আপেল বাইরে থেকে আমদানি করা হয়। তো বাইরে থেকে যেহেতু আমদানি করা হয় সেইজন্যে আপেল কিন্তু সঠিক মানটা আমরা অনেক সময় হারিয়ে ফেলি কারণ অনেক দূর থেকে আসে একদম টাটকা আপেল আমরা সবসময় পাইনা।

বাইরেও মানে বিদেশেও আমদানি রফতানি করা হয়। প্রচুর ফল আমের সময় যেমন প্রচুর আম কিন্তু বা বিভিন্ন ফল বাংলাদেশেও পাঠান হয় বর্ডারের মাধ্যমে অর্থাৎ

এছাড়া অন্যান্য সমস্ত কলাই পূজোতে দেওয়া যায় কিন্তু ঠোঁটে কলা পুজোর পক্ষে সব থেকে বেশি উপযোগী মনে হয় আহ মনে করা হয় কেন ফলের মধ্যে থেকে কলা পুজোর জন্যে একটা উৎকৃষ্ট ফল । এছাড়া আমরা যদি খাওয়ার দিকের কথা বলি হজমশক্তি বাড়াতে এই ফল কিন্তু খুবই উপকারী ফলের মধ্যে থেকে যারা কলা প্রত্যেকদিন যদি খালি পেটে খাওয়া যায় তাহলে পেটের পেটের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু থাকে না তো এক কথায় বলতে গেলে যে ফল গুলো আমরা প্রতিদিন বিভিন্নভাবে বাজার থেকে কিনে নিয়ে আসি তো সেই ফল যদি সঠিক ভালো জাতের এবং ভালো মানের ফল আমরা প্রত্যেকদিন আমাদের tiffin এ রাখতে পারি নাহলে কিন্তু এই ফলের থেকে একটা বড় উপকার আমরা আমাদের শরীরে পেতে পারি অর্থাৎ ফলের কিন্তু উপকারিতা অনেক সাধারণ খাবারে যে উপকারিতা গুলো পাওয়া যায় না, ফল খেলে কিন্তু সেই উপকারিতাগুলো পাওয়া যায় । কারণ একটু আগেও আমি বললাম সব গ্রামাঞ্চলে যে টাটকা ফল, সেই ফল যদি কেউ নিতে পরে এমনকি ফল অনেকে চাইলে গাছ নিজের বাড়িতে চাষ ও করতে পারে। আমগাছ, জামগাছ, লিচুগাছ এগুলো যদি বাড়িতে কলম আকারে বসিয়ে পরিচর্যা করা হয়, তাহলে তার থেকে কিন্তু উন্নতমানের ফল বাড়ি থেকে তৈরি করা যায়। তার জন্যে কিছু medicine সামান্য পরিমাণে গাছে দিতে হবে সরাসরি ফলে কোন রকম medicine দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র গাছে যদি ঠিকঠাক সঠিক পরিমাপে medicine দেওয়া যায় তাহলে যে ফলগুলো উৎপন্ন হবে, সেই ফলের গুণগত মান হবে কিন্তু অনেকটাই ভালো এবং ফলের যে আকার সে ফলের আকারও কিন্তু অনেক উন্নতমানের হবে। আমি আমার নিজের বাড়িতেও কিছু ফলের চাষ করেছি যেখানে আম রয়েছে, জামরুল রয়েছে, লিচু রয়েছে তো এই সমস্ত ফলগুলোর মধ্যে থেকে আরও কিছু রয়েছে যেগুলো সবজির মধ্যেও আমরা ধরি যেমন পেঁপে। তো সব সমস্ত কিছুই ফল গাছ এবং সবজি গাছ এখানে রয়েছে উহ তার মধ্যে থেকে লিচু যে ফল আমরা বলছি এই ফলের কিন্তু প্রচুর ফলন এই গাছে এবার হয়েছে কারণ যে লিচুর যে বোল আমরা বলি, সেই লিচুর বোল প্রচুর পরিমাণে উঠেছে এবং এই লিচুর যে ফল যে চাহিদা এরও কিন্তু চাহিদা প্রচুর।

যদি সঠিক ফলন আমরা পাই, তাহলে কিন্তু ফল থেকে অনেক বেশি মানের উন্নত মানের income আমরা করতে পার অর্থাৎ ফল একধারে যেমন একদিকে যেমন আমাদের শরীরের উপকার করছে তেমনিই ফল চাষ করে প্রচুর টাকাও কিন্তু income করা যায় অর্থাৎ এই একই অর্থাৎ এই ফল দিয়ে একদিকে যেমন income হচ্ছে অন্যদিকে ভালো উপকারের খাবারও কিন্তু আমরা খেতে পারছি অর্থাৎ তাহলে ফল থেকে আমাদের সঠিক যে উপকারটুকু নিতে হলে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে ফলগুলো খাচ্ছি সেগুলো যেন সঠিক গ্রামাঞ্চলের কোনোরকম ভেজাল ছাড়া, কোনোরকম medicine ছাড়া ফলগুলো আমরা খেতে পারি। এ ফল যদি কোনরকম ভাবে বিষক্রিয়ায় মধ্যে আমরা ফল যদি খেয়ে থাকি তাহলে সেই ফল কিন্তু আমাদের শরীরের ক্ষতি করবে । তো সুতরাং যার যেটা প্রিয় ফল, সেই ফলটা বেশি করে অবশ্যই খাওয়া উচিত উম বিশেষ করে কলা পেয়ারা আপেল এইধরনের ফলগুলোতে প্রচুর পরিমাণে উপকার থাকে, protein থাকে। বিভিন্ন খনিজ পদার্থ থাকে, তাই এই পেয়ারা, আপেল নাসপাতি বা কলা এই জাতীয় যে ফলগুলো আছে এই ফলগুলো যত বেশি করে খাওয়া যাবে শরীরের কিন্তু তত বেশি করে উপকার হবে। সুতরাং, ফল খাওয়া খুবই ভালো। যেটা আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী। এবং তার থেকেও বড় কথা যে যে ফলগুলো আমরা খাচ্ছি, সেগুলো যাতে নির্ভেজাল হয় এবং ফল পচে গেলে কোন সময়ে খেতে নেই। যে ফল গুলো পচে যাবে সেই ফল গুলোকে অবশ্যই পরীক্ষা করতে হবে বা ফেলে দিতে হবে এবং ফল খাওয়ার আগে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, ফল যেন অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে খেতে হয়। কারণ ফলে কিন্তু বিভিন্ন রকম chemical থাকতে পারে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু সেই chemical এর ভাগটা অনেকটাই কমে যায় বা চলে যায়। তো সেক্ষেত্রে হালকা গরম জলেও যদি ফলগুলোকে একবার ধুয়ে নেওয়া যায় তাহলেও কিন্তু ফল থেকে শরীরের যে ক্ষতি হওয়ার যে পরিমাণটা সেটা অনেকটাই কমে যায়। অর্থাৎ ফল সবসময় ধুয়ে খেতে হবে। এবং পচা ফল একদম খাওয়া যাবে না পচা ফল হলে ফল গুলো পচে গেলে অবশ্যই ফেলে দিতে হবে। তো এইভাবেই মাথায় এইগুলোই মাথায় রেখে ফল বিবেচনা করতে হবে ফলকে খেতে হবে। তো আজকের topic এই পর্যন্তই। নমস্কার। আমার আমাদের বাড়ির পাশে কিছু Magic show হয়েছিল এবং সেটি পিসি সরকার করেছিল সেই সম্পর্কে আমি বলতে চাই কিছু আমাদের বাড়ির পাশে Magic show এর আয়োজন করা হয়েছিল সেখানে এক জন মূল আকর্ষণ ছিল পিসি সরকার পিসি সরকার। এবং পিসি সরকার জাদু দেখানো খুবই মহান লোক ছিল। এবং পিসি সরকারের জাদু বিভিন্ন লোক দেখার জন্য বেকাব হয়ে থাকে। এবং পিসি সরকারের জাদু। অনেকই সুন্দর এবং পিসি সরকারের অনেক গুলি যাদু খুবই আকর্ষণীয় তার মধ্যে একটি জাদু ছিল মানুষকে উধাও করে দেওয়া এবং আরো ছিল যেমন টুপি থেকে খরগোশ এবং বিভিন্ন ধরনের পায়রা এইসব বের করা এবং একটি কাপড় থেকে বিভিন্ন রঙিন কাপড় করা তার হাতের জাদু ছিল এবং তার মধ্যেও group এ পিসি সরকারের group এ কাজ করতো minimum পাঁচটি লোক তার তার মধ্যে তিনটি মেয়ে এবং দুটি ছেলে পিসি সরকারের জাদু অনেক নাম জ্ঞান আছে এবং পিসি সরকারের জাদু দেখার জন্য সবাই অনেক অনেক দূর থেকে আসে পিসি সরকার প্রথম একটি magic দেখিয়েছিল প্রথম তিনি একটি stage এর উপর দাঁড়িয়ে প্রথম তার হাতে একটি লাল রঙের টুপি ছিল টুপিটি ভিতরে কিছু ছিল না এবং আমাদেরকে দর্শকদেরকে দেখিয়েছিল টুপিটির ভিতরে পুরোই ফাঁকা এবং টুপি টি আমাদেরকে দেখানোর পর তিনি হাতে টুপিটি মাথায় রেখে এবং টুপিটি তার আহ কাছে একটি কালো রঙের stick ছিল এবং stick টি দিয়ে টুপিটির মাজ বরাবর ঘোরাতে লাগলো এবং ঘোরানোর পরে কিছুক্ষণ পরে একটি লাল কাপড় দিয়ে ঢেকে দিল এবং ঢেকে দেওয়ার পরে তারপরে এ পিসি সরকার উপর থেকে দুটি সাদা কালারের পায়রা বের করল এবং পায়রা দুটি ছিল খুবই সাদা কারণ এর এবং পায়রা দুটিকে একটি সহকর্মী এসে খাঁচায় ঢুকিয়ে দিল এবং পরে যাদুটি ছিল আরো অন্যরকম একটি পূর্ণবয়স্ক ছেলেকে একটি টেবিলের উপর শুইয়ে দিল এবং টেবিলের উপর শুইয়ে দেওয়া পরে এক একটি কালো চাদর দিয়ে তাকে ঢেকে তুলে এবং ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে তাকে একটি ধারালো অস্ত্র না ধারালো করাত দিয়ে তার মাঝ বরাবর কেটে দুই টুকরো করে দিল। এবং যেটির ওপর শুয়ে ছিল সেটিও দু টুকরো হয়ে গেল এবং তার পা এবং মানে মাজা থেকে বা অব্দি এবং মাজা থেকে মাথা অব্দি দুটো অংশ আলাদা হয়ে গেল। এবং আলাদা হয়ে যাওয়ার পরে সে দুটিকে আলাদা করে দেওয়ার পরে আমাদের দর্শকের ভিড়ে সেগুলোকে নিয়ে গেল এবং দেখাতে চেষ্টা করলো পিসি সরকার সে যে সেগুলি আলাদা আলাদা হয়ে গেল এবং আলাদা হয়ে যাওয়ার পরে সেগুলিকে সে সে গুলোকে সে আহ আবার দেখানোর পরে সেই টেবিলগুলি আবার stage এ তোলার পরে সেগুলি আবার

কাপড়টি তোলার পরে দেখ দেখ দেখা গেল মানুষটির কিছুই হয়নি এবং আমরা দেখে খুবই ইস্তস্ত হলাম যে এটি কি করে সম্ভব আরেকটি জাদু ছিল আহ পিসি সরকার তার মুখের কথা বলতে বলতে একটি তার কাছে একটি হলুদ কালারের ব্যাগ ছিল এবং ব্যাগটির ভিতর থেকে তিনটি normal লোহার ring বের করল ওই লোহার ring বের করার পরে তার থেকে আমাদেরকে দেখালো ring গুলির কোন অন্য রকম কালার নেই এবং ring গুলিকে সে বিভিন্ন রকম কালারের তৈরি করবে এবং সে যখন ring গুলিকে ব্যাগে পুনরায় ঢুকালো এবং ঢুকানোর পরে যখন একেকটি করে ring বের করে এবং কোনোটির রং ছিল লাল এবং কোনো রং ছিল এবং ছিল সাদা। এই রকম করে বিভিন্ন রকম ফিটিং বের করলো এবং দেখে খুবই হতভম্ব হয়ে গেলাম এবং তার কাছে একটি আকর্ষণীয় magic ছিল একটি ছোট কাঁচের বাক্সের ভিতরে একটি মেয়ে ঢুকে গিয়ে কি করে থাকতে পারে একটি পূর্ণ বয়স্ক মেয়ে একটি ছোট কাঁচের বাক্সের ভিতর ঢুকে থাকবে এবং তার উপর থেকে কাঁচের বাক্সটি তালা দিয়ে দেবে এবার চাবিটি সে ওই টেবিলের উপর রেখে দেবে এবং মেয়েটি বেরিয়ে আসবে।

চারিপাশে ঘুরতে লাগলো এবং মেয়েটি Gymnastics দেখাতে লাগলো এবং তার মধ্যে দুটি ছেলে একটি কাঁচের বাক্স নিয়ে আসলো এবং বাক্সটি নিয়ে আসার পরে সেই বাক্সটি মুখটি খুলে দিল এবং মেয়েটি তার মধ্যে সহজে গোটা মোটা হয়ে ঢুকে গেল এবং ঢুকে যাওয়ার সময় সেই দরজাটির মানে বাক্সটি দরজাটির দেওয়া দিয়ে দিলো এবং দিয়ে দেওয়ার পরে চাবিটি বাক্সটির উপরে তালা দেওয়ার পরে চাবিটির উপরে রেখে দিল এবং ত্রিশ মিনিট চল্লিশ মিনিট পরে মেয়েটি দর্শকের ভেতর থেকে এবং তার আগে বাক্সটি কালো কাপড় দিয়ে ঢেকে দিল এবং ঢেকে দেওয়ার পরে উম ইনি magic show চলাকালীন ত্রিশ মিনিট পরে মেয়েটির দর্শকদের ভেতর থেকে বেরিয়ে আসলো এবং বাক্সটি যখন খুলে দেখালে তখন বাক্সটি ছিল পুরোপুরি সম্পন্ন ফাঁকা এটি দেখে সবাই ভয় পেয়ে গেছিল এবং এটি কি করে সম্ভব হবে সবাই ভাবছিলএবং পিসি সরকারের একটি আরেকটি জাদু ছিল তার মধ্যে তার মধ্যে ছিল চলন্ত তেলের পূরক এটি সময় মাফিক করেছিল এবং এটি দেখার জন্য অনেক জায়গা থেকে অনেক বড় বড় লোক এসেছিল এবং পিসি সরকারের জাদুর অনেক নাম আছে এবং তার মধ্যে একটি magic ছিল একটি ফুল গাছ ছিল এবং ফুল গাছটি পুরো সম্পূর্ণ সবুজ কালারের পাতা দিয়ে ভর্তি ছিল কোন ফুল ছিল না ওতে এবং সবকটি ছিল কুঁড়ি এবং পিসি সরকার ওই ফুল গাছটি একটি বড় বাক্সের ভিতর ঢুকিয়ে দিল এবং বাক্সটি ঢোকানোর পড়ে বাক্সটি পুরো গুপ্ত এবং বাক্সটি ঢোকানোর পরে পিসি সরকার ঐ বাক্সটি পুরো তিন চারবার ঘোরানোর পরে বাক্সটিতে যখন বের করতে লাগল তখন বিভিন্ন রঙের ফুল দেখা গেল ওই গাছটিতে এবং গাছটিতে ফুল দেখতে পেলাম আমরা অনেক রকমের যেমন লাল নীল হলুদ সবুজ এর বিভিন্ন ধরনের ফুল দেখতে পেলাম এবং ফুল গুলো দেখার পরে আমরা হতভম্ব হয়ে গেলাম এবং ফুলগুলোকে দেখার পরে অনেকেই হলাম এবং তার কাছে একটি টিয়া পাখি ছিল এবং একটি ময়না পাখি ছিল এবং তারা দুজন খুব সুন্দর ভালো কথা বলতো এবং টিয়া পাখি কথা বলতো এবং একটি ময়না পাখি কথা বলতো এবং ময়না পাখি ছেলেটির হলে কথা বলতে এবং টিয়া পাখিটি একটি মেয়েটির গলায় কথা বলতো এবং দুজন টিয়া পাখি ও ময়না পাখি সামনাসামনি যখন একটি microphone রাখা হলো microphone টি যখন চালু করে দেওয়া হলো এবং দুজনে কথোপকথন করছিল এবং তার মধ্যে বোঝাই যাচ্ছিল না এটি কোন

এবং সেটি দেখার জন্য আমরা বেকাব হয়েছিলাম যে এটি কি করে সম্ভব কারণ পিসি সরকার দর্শকদের ভিড়ের মধ্যে চলে এসে তার খালি কলসিটি সবাইকে হাত দিয়ে দেখিয়ে দেখাতে চেয়েছিল যে ভিতরে আছে কিনা এবং কিছু সংখ্যক লোক তার মধ্যে হাত ঢুকিয়ে দেখল এবং কিছু দেখতে না পাওয়াই পিসি পিসি সরকার ওইটি কে নিয়ে আবার দর্শকের ভিতর থেকে বেরিয়ে এসে stage এ চলে গেল এবং stage এ যাওয়ার পরে সে সবাইকে আবার উল্টিয়ে দেখালো যে কিছু আছে কিনা এবং পিসি সরকারের কাছে একটি কালো রঙের stick ছিল এবং stick টি stick টি পিসি সরকার কি একটা ঢুকিয়ে দিল মানে লাঠিটির মানে কলসিটির উপরে তিন চার বার ঘোরালো এবং ঘোরানোর পরে কিছুটা পরিমাণে নিচে গামলা রাখার পরে কিছুটা পরিমাণে গামলার উপর থেকে কলসিটি থেকে জল বের করল এবং আমরা দেখে ভয় পেয়ে গেলাম। এবং আবার দর্শকদের দিকে দেখে এলো আমার যে ফাঁকা বাক্স টি এবং কলসিটি আবার ভেতরের ঢোকানোর পড়ে আবার মানে ঘোরানো লাঠি উপর উপরে কিছুক্ষণ বলার পরে লাঠিটি ঘোরানোর পরে এবার একটি জিনিস দেখালো যে আবার কিছুটা জল পরিমাণে জল বের করল এরকম করে তিন চার বার তিনি জল বের করল এবং পিসি সরকারের magic খুবই সুন্দর এবং এরকম magic হয়তো আর কোনদিন দেখতে পাবো না আমরা এবং magic টি খুবই সুন্দর

আরে দিদি বলছি ভুলে গেলি নাকি ও পরাশুনা করছিলে বুঝি এই ভালোই আছি। চলে যাচ্ছে রে। ছিলাম দেখালাম তোকে ফোন করলাম একবার, তুই তো ফোন করবি না।

বাড়িতে সাবাই ভালোই আছে। দিদাতো শরীরটা ভালো নেই। হঠাৎ করেই ডাক্তার খানা নিয়ে মানে hospital একটু ভর্তি করতে হয়ছিল। পেশারটা একটু বেড়ে গেছিল হঠাৎই তো যাই হোক আনা হয়েছে। আরে ওই যে তোর উচ্চ মাধ্যমিক সামনে তাই জন্য আমি ভাবলাম যে না। তুই পড়াশুনাটী করত আর তোকে তো ভালো result করতে হবে না। তার জন্য আমি দেখলাম তুই পড়াশুনা কর। আমি তো এখানে আছি। তুই চিন্তা করিস না দিদা এখন মোটামুটি সুস্থ কিন্তু কাকিমার শরীরটা ভালো ছিল না তুই বলেছিলি। দেখলাম মানুষটাকে আবার এরকম করে করব। তার জন্য আর এত চিন্তা করতে লাগবে। কাকিমা তো ভিশনভাবে চিন্তা করে না। তার জন্য আমি আর জানাই নাই বাপু। না না সমস্ত কিছু ঠিক আছে তুই এখন সব বাদ দে তুই ভালো করে পড়াশুনাটা এখন কর। তার মাঝখান আজকে আবার ফোন করলাম একটু গল্প করলাম দেখলাম কি করছিস না করাছিস। আর একটা কথা জানার জন্য ফোন করলাম

হ্যা সেটা কিন্তু তুই ঠিক ই বলছিস। এই ধর ঝর বৃষ্টি হলেই কিন্ত জিও যে ব্যাপারটা আছে সেটা কিন্ত চলে যায়। এই তোদের পরিসেবাটা কি এখন জিও হচ্ছে না airtel হচ্ছে। কি অবস্থা। এরা পরিসেবা টা ঠিক করতে চাইছে। আবার কিছু কিছু মানুষ চাইছে পরিসেবা টা খারাপ হয়ে যাক। কি দরকার ছিল পরিসেবা টা ঘটতেই দিতে পারতে। ওদের তো অত্যাধুনিক যন্ত্রপাতি আছেই। কেনইবা সমস্যা হবে । এই তো আমাদের বাড়িতে কিছুটা ্দুরেই একটা পরি সেবারের বসানো আছে। তো কই আমাদের তো কোন সমস্যা হচ্ছে না। তাইলে পাড়ার এলাকার ছেলেপুলেগুলো বুঝতে চাই না কেন কি সমস্যা পরিছিস। সত্যি কি কাকু গিয়েছিল ঐখানে ও আচ্ছা আচ্ছা তোদের বাড়িতে সাবাই বোধ হয় জিও ব্যবহার ভাই মনে হয় airtel ব্যবহার করে না। কিন্ত ওরা তো বলছে বসতে দেবে না। সমস্যাতো হয়ে যাচ্ছে ওখানেই না। আপু তোদের একটা দূরে ওই রিম্পাদের বাড়ির ওই দিকে একটা মাঠ আছে না। ওইখানে বসতে দিলে ভালো হত না। মানে যদি এলাকার সাবার সাথে যদি কথা বলিস। ওখানকার যারা কাউন্সিলর আছেন । তাদের সংঘে যদি কথা বলিস তাহলে তারা কিছু ব্যবস্থা করে দিবে না হ্যা এটা কিন্তু। এ জিওর অর্ন্তজালের পরিসেবাটা ব্যাপারটানা কি বলতো ওদের যন্ত্রগুলোনা বেস বড় বড় size এর। যেন Airtel বেস ছোট ছোট জিনিসগুলো পাওয়া যায়। ঘরের ছাদেও তোর লাগিয়ে নিতে পারিস। কিন্তু জিও পরিসেবায় যে জিনিসপত্র আছে সেগুলা অনেক বড়। তো সেটা নিয়েও মানুষজনও একটু ভয় পাচ্ছে। হ্যা এই অর্ন্তজান এর ব্যাপারটা যদি ঠিকভাবে বুঝতে পারে না মানুষ যে হ্যা এটা এখানে বসতে দিলে এ অর্ন্তজালের ব্যাপারটা আমাদের ঠিক হয়ে যাবে। তাহলে মানুষ এ ব্যাপারটা করত না। আর যারা করছে মনে হয় তারা কিন্তু অর্ন্তজালের ব্যপারটা বুঝছে না বুজলি। লাগানো পরে কিন্তু অর্ন্তজালটা ঠিক হয়ে যাবে।